এখানে প্লেন -এর মধ্যে তিনটে লাইট জ্বলছে।

স্কুটি -তে একটা বাচ্চা মেয়ে কাঁধে ব্যাগ নিয়ে বসে আছে-এ ।

বারান্দাতে অনেক এ.সি. দেখা যায়।

একটা অটো দাঁড় করানো আছে।

টগি দেখতে পাওয়া যাচ --

অনেক লোকজন এখানে কাজ করছে।

পিছনে দুটো চেয়ার বসানো আছে-এ ।

ছেলে-এ কাঁধে ব্যাগ নিয়ে--